এ সামনে দোকানদার বসে রয়েছে মুখোশ পরানো।

সামনে একটা সুন্দর ডেকোরেশন করা দেখতে পাচ্ছি।

হসপিটালের বারান্দায় অনেক লোক বসে রয়েছে এবং দাঁড়িয়ে রয়েছে শুয়ে শুয়ে আছে।

একটি নতুন কিচেন রুম দেখতে পাচ্ছি।

অনেক সুন্দর একটা ইস্কুল বিল্ডিং ইস্কুল দেখতে পা--

সামনে একটা কালারিং লাইট জ্বলছে এবং উপরে কারেন্টের তার দেখা যাচ্ছে।

তার পিছনে একটা সাদা কালারের গাড়ি রয়েছে।

অনেক -গুলো লাল কালার -এর চেয়ার টেবিল ইল রয়েছে এবং টেবিল -এর ওপরে লাল কালার -এর জগ।

অনেকগুলো উম কালারের সোয়েটার ঝোলানো ও ঝোলানো রয়েছে।

একটা শহর দেখতে পাচ্ছি শহরে অনেক বিল্ডিং ইং এবং সবুজ গাসপালা দিয়ে ভরা।

পিছনে একটা লোক দাঁড়িয়ে রয়েছে উপরে অনেকগুলো লাইট লাগানো রয়েছে।

সামনে অনেকগুলো আইসক্রিমের এর আইসক্রিমের গাড়ি দেখা যাচ্ছে।

এ টেবিলের উপরে অনেকগুলো বোতল রয়েছে এবং বিস্কিটের ড্রাম ফ্লাক্স দেখতে পাচ্ছি।

পুকুরের পা-চারপাশে অনেক গাছপালা বাড়িঘর কারেন্টের তার দেখা যাচ্ছে।

একটি হসপিটাল আ-রুম দেখতে পাচ্ছি।

এ একটা সাদ সাদা এবং একটা কালো কালার কালার -এর দুটো ব্ল্যাকবোর্ড উম দেখা যাচ্ছে।

সামনে একটা কাঁচের জাল জালনা দরজা রয়েছে।

সবুজ গাছপালা চারপাশে আর একটা কারেন্টের তার।

দুটো বড় সবুস গাস দেখতে পাচ্ছি।

সাইডে সবুজ কালারের এ সবুজ কালার দিয়ে প্লাস্টিক দিয়ে ঘেরা।

নীচে অ নীচে সাদা কালারের উম সাদা কালারের দেখতে পাচ্ছি।

সামনে একটা উম বড় শপিংমল দেখতে পাচ্ছি।

অনেক সুন্দর একটা বিদ্যালয়ে দেখতে পাচ্ছিস।

কাঁচের জালনার সামনে একটা রয়েছে।

রাস্তার সাইডে এপাশ ওপাশে অনেকগুলো দোকান দেখা যাচ্ছে।

রাস্তায় দুইটা অটো গাড়ি দেখতে পাচ্ছি।

অটোর পিছনে দুজন লোক বসে রয়েছে এবং একজন লোক সামনে দাঁড়িয়ে আছে।

অনেক গাসপালা একটি হিমঘরও দেখা আ যাচ্ছে।

সামনে একটা বিল্ডিং দোকান দেখতে পাচ্ছি।

গাছে অনেক পাকা লঙ্কা আ ধরেছে।

উপরে সবুজ পাতা দিয়ে ভরা রয়েছে।

মেয়েটি একটি কালো এবং লাল কালারের ড্রেস পরে এ নাস করতেছে।

সামনে একটা আ রাউন্ড রয়েছে রাউন্ডের রাউন্ডের সামনে একটা কালো কালারের বোর্ড এবং পিছনে একটা কালো কালারের বোর্ড ।